এটি আমাদের এলাকার একটি ইনস্টিটিউট । এই ইনস্টিটিউট -টি বিশাল বড় এবং বহুতল। ইনস্টিটিউট ক্যাম্পাস -টি বেশ বড়। ইনস্টিটিউট -এ রাতের বেলা কেউ থাকে না। রাতের বেলা ইনস্টিটিউট - এ চারিপাশে কিছু আলোর --

অসংখ্য স্টুডেন্ট পড়াশুনা করে থাকে। এই এলাকার এবং আশপাশের এলাকার বাচ্চারা এই ইনস্টিটিউট এই পড়ে। ইনস্টিটিউট ক্যাম্পাস -টি বড়। ক্যাম্পাস এর ভেতরে একটি গ্রাউন্ড রয়েছে।

চারিপাশে ঘন জনবসতি লক্ষ করা যায়।

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই দপ্তরটি বেশ বড়। এই দপ্তরটির সামনে একটি লম্বা কোরিডোর রয়েছে। দপ্তরটির মধ্যে অসংখ্য কক্ষ রয়েছে।

এটি আমাদের এলাকার একটি ব্রিজ । এই ব্রিজ দিয়ে এলাকার মানুষজনেরা এপার থেকে ওপার যাতায়াত করে থাকে। এই ব্রিজ এর পাশে একটি অপর ব্রিজ রয়েছে। সেই ব্রিজ টিতে ট্রেন যাতায়াত করে থাকে।

এই এলাকার মানুষের উন্নয়নের জন্য দপ্তর থেকে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে থাকে।

চারিপাশে শুস্ক অঞ্চল এবং বরফের সাদা আবরণে আবৃত।

দশ ফিটেরও বেশি গভীর পাহাড়ের গায়ে অসংখ্য ফাটল দেখা দিয়েছে।

এখানে এ.টি.এম. এর বাইরে সব সময় গাড়ির স্ট্যান্ড করে থাকে। এখানে মানুষের এ.টি.এম. থেকে টাকা তুলে থাকে। এখানে সব সময় মানুষের ভিড় দেখা যায়।

এটি আমাদের এলাকার একটি বাড়ি। এই বাড়িটির টালি লাগানোর কাজ চলছে। এখানে মেশিনের মাধ্যমে ফ্লোরে টালি রাখার খোপ তৈরি করা হচ্ছে।

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই দপ্তরটি বেশ পুরানো। এই দপ্তরটি সুন্দর করে বানানো। এটি টালির চালের দপ্তর। দপ্তরটিতে --

এটি আমাদের এলাকার একটি টুরিস্ট স্পট । এই জায়গাটি খুবই সুন্দর। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বহু মানুষ এখানে ভ্রমন করতে আসেন। এই এলাকার চারিপাশে রয়েছে পাহাড়।

নদী এবং বড় বড় গাছ। এখানে মাঠ গুলিতে মানুষজনেরা পিকনিক করে থাকে। নদীর পাড়ে সারিবদ্ধ গাছগুলি এক রেখার সৃষ্টি করেছে।

সুন্দর করে সাজানো হচ্ছে এবং এখানে স্টেজ তৈরি করা হয়েছে। চারিপাশে সুন্দর আলোকসজ্জার ও ব্যবস্থা করা হয়েছে।

এটি আমাদের এলাকার একটি ব্যাংক । এই ব্যাংক টি বেশ বড়। এলাকার মানুষেরা এই ব্যাংকে একাউন্ট রয়েছে। তারা এই ব্যাংক থেকে বিভিন্ন রকমের পরিষেবা পেয়ে থাকে।

এটি আমাদের এলাকার একটি সরস্বতী ঠাকুরের মণ্ডপ। এই মন্ডপটি খুবই সুন্দর। এই মন্ডপ একটি ছোট পুকুরের মাঝে তৈরি করা হয়েছে।

এবং খুবই সুন্দর আলোক সজ্জা দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে। মণ্ডপটির সুন্দর প্রতিবিম্ব পুকুরের জলে পড়ার খুব সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে।

এই এলাকাটি বেশ জনবহুল। এই রাস্তার পাশে রয়েছে একটি দুর্গা ঠাকুরের মন্দির। এখানে মানুষের পুজো দিতে আসে। এখানে --

জীবিকা নির্বাহ করে থাকে। এখানে মৎস ব্যবসায়ীরা ছোট ছোট নৌকোয় করে নদীতে মাছ ধরতে যায়। তারা।

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড । এখানকার মানুষজনেরা এই বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করে থাকে। এই বাস স্ট্যান্ড টি খুবই সুন্দর করে বানানো হয়েছে।

বাস স্ট্যান্ডের সামনে একটি সুন্দর সিঁড়ি রয়েছে এবং বাস স্ট্যান্ড থেকে সুন্দর আলোরসজ্জার ব্যবস্থা রয়েছে। এই বাস স্ট্যান্ডটি ।

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক টি বেশ বড়। পার্কের ভিতর খুবই সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে। এখানে একটি খুবই সুন্দর আদিম মানুষের স্ট্যাচু রয়েছে।

নদীর উপরে সুন্দর করে পোল তৈরি করা হয়েছে। চারিপাশে অসংখ্য ঘাট রয়েছে। সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমন করতে আসেন।

উদ্যানটিতে একটা বিশিষ্ট ব্যক্তি সুন্দর মূর্তি রয়েছে। উদ্যানটির বাইরে থেকে রয়েছে একটি খুবই বড়।